দু ধারে অনেক গাছ আছে। বাড়িটির রং হলুদ।

এটি একটি ফুলের দোকান। এখানে অনেক ফুল আছে। ফুল গুলো খুবই সুন্দর দেখাচ্ছে। একটি মহিলা--

এটি একটি খেলার মাঠ ।

মানুষ আলমারি ছাড়া অন্য কোথাও পোশাক সযত্নে রাখতে পারে না।

এটা পা-পোশের দোকান। এখানে অনেক পাপোশ আছে।

কিন্তু এই পাহাড়ে কেউ উঠতে পারবে না। নিচে অনেক সবুজ গাছ রয়েছে। গাছগুলো খুব সুন্দর।

আর লাল সবু্‌জ গোলাপি কাপড় গুলো খুবই সুন্দর। একই রকম নকশা।

কাপ গুলো বিভিন্ন রঙের । এদের দামও বিভিন্ন হবে।